ঐটা আলাদাই আনন্দ

বলে যে থাক ফুল গুলো যাতে দেখতে গাছটা সুন্দর লাগে আমিও কয়েকটা রক্ত গাঁদার গাছ এনেছিলাম, তো রক্ত গাঁদার গাছ টাতে ফুল গুলো সাজানোই আছে মোর শুকিয়ে গেছে ফুল কিন্তু টাও ফুল তোলা হয়েনি, কারণ ফুল তুলে নিলেই তো গাছটা বাজে লাগবে না দেখতে হ্যাঁ গাছটার সুন্দর্য তো ওই ফুল টাই না হম তারপরে এখন তো market এ সবজিও যেহেতু সবজির চাষ এত বেশি হচ্ছে, তো যারা সবজির চাষ করেছে তারাও ভাবছে যে এত সস্তায় সবজি বিক্রি হচ্ছে কি করে যেরকম ফুলকপি বাঁধাকপি পাঁচ টাকায় ফুলকপি পাওয়া যাচ্ছে ভালো ভালো বড় বড় ফুলকপি অন আপনি যেখানে থাকেন বললেন Mumbai ওইখানে কিন্তু আবার আপনি পাবেন না, এই time এ গেলেও কিন্তু আপনি পাবেন না পাঁচ টাকায় ফুলকপি

হ্যাঁ ঠিক বলেছেন ওখানে আপনি কোনদিনই পাবেন না ফুলকপি শুধু ফুলকপি কেন কিছুই পাবেন না আপনি ওখানে পাঁচ টাকায় এখানে আপনি পঞ্চাশ টাকা নিয়ে বাজার করলে আপনার bag ভর্তি করে বাজার করা হবে

হ্যাঁ এটাও ঠিক, ওটাই তো আপনাকে বলছি ওখানে ওখানে এত বেশি অ্যাঁ সবকিছুর ডিমান্ড প্রচন্ড ওখানে পাঁচ টাকার জিনিস পড়লে লোকে হাসবে দশ টাকার যদি কেউ কাঁচা লঙ্কা নেয় সে শুধু পাঁচটা থেকে দশটা কাঁচা লঙ্কা পাবে দশটাও তো অনেক বেশি আমি বলে ফেললাম, পাঁচটা থেকে হয়তো সাতটায় কাঁচা লঙ্কা গুনে গুনে দেবে বড়লোকদের জায়গা সত্যি সেটা বড়লোকদের জায়গা মানে ওখানে যদি আপনি মাস গেলে দেড় দু লাখ টাকা income করেন তাহলে আপনার জন্য ওইটা ভালো হবে আপনি উম চালাতে পারবেন ঘর কারণ ওখানে, পঞ্চাশ ষাট হাজার টাকায় কিছু হবে না ওখানে এত দাম হ্যাঁ ওই যে জায়গায় জিনিসের দাম এত হবে সেখানে তো হবেই পরিস্থিতি এরকমই হম ওটাই হয়েছে কথা এখানে এসে আমার খুব ভালো লাগছে daily মা রকমারি খাবার বানিয়ে দিচ্ছে সব সবুজ সবুজ পালক শাক পালং শাক তারপরে আপনার সিম আপনি বললেন শিম যেরকম মেথি শাক পরে, মুলোর শাক খুব ভালো লাগে খেতে ভাজাটা

করে হ্যাঁ খেতে খুব সুন্দর লাগে

পেঁয়াজকলি তারপরে আপনার এই season এ আলু চাষ করা হয়, পুরো বছরের শীত এর time এ তেই আপনার চাষ করা হয় আচ্ছা আচ্ছা

তারপরে এখন গাজর গুলো আমি মার্কেটে যাইতো বাবার সাথে তখন গাজর গুলোও দেখি গাজর গুলো একদম আর এইখানের সবজি মানে এত সুন্দর তাজা সবজি আপনি দেখলে মনে হবে যে কাচাই খেয়ে নি হয়েত এত সুন্দর দেখতে যেরকম মূল্য সেরকম গাজর, বাঁধাকপি, টমেটো, আলু খুব সুন্দর পাওয়া যায়

যদি কোনো গ্রাম এর side এ গিয়ে অ্যাঁ যাবেন তো দেখবেন ঐখানে মানে যেটা আপনি বাজারে যে সবজিটা পাচ্ছেন সেটা ওনাদের কাছে আরও কম দাম আ মানে জিনিসটা আরো টাটকা পাওয়া যায়

গ্রাম side এ তো দেখবেন ওইখানেও বিক্রি হয় মানে জ~ জমি থেকে তুলেই দেওয়া হয় তো ঐখানে সস্তায় পাওয়া যায়

তো পুজোর সময় গিয়েও আমি ওখানে এত সুন্দর এত তাজা সবজি দেখিনা দেখে মানুষের মন ভরে যাবে কি কিন কিনব যে কিনলেও অনেক সস্তা ,এমন নয় যে ওখানে অনেক দাম অনেক সস্তার মধ্যে অনেক ভাল সবজি পাওয়া যায় মানুষের খেতেও ভালো লাগে কিনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে

তারপর মাছ মাছের চাষ কত করে লোকে

হ্যাঁ মাছের চাষ হয় বিভিন্ন ধরনের মাছের চাষ হয় বাঁকুড়াতে তো অনেক পুকুর আছে আমাদের আমার পিসির নিজের আমার নিজের পুকুর আছে দুটো ওইখানে মাছের চাষ হয়

কিন্তু দাও চেষ্টা তো মানুষ করতে কি মজা লাগে ওটাই ধরতে হয়েত আমরা পারবো না একটা বা একটা মাছ নাও উঠতে পারে কিন্তু তাও থেকেও মজা লাগে যে না ধরবো সেই রকম যারা farmers যারা চাষ করে তাদের কত কষ্ট হয়, তারা কত কষ্ট করে চাষ করে

ওদের চাষেই আমরা পুরো বছরটা খেয়ে থাকি

আর তারা বুঝবে এই জিনিসটা যে চাষ করাটা আমাদের মনে হয় যে চাষ করাটা কোন ব্যাপার না কিন্তু কোনদিন গিয়ে আপনি যেহেতু বলছেন আপনার বাড়ি বাঁকুড়াতে, তো দেখে থাকে দেখেছেন হয়তো Hindi অনেক ই কো~ কষ্ঠের কাজ এটাও চাষ

প্রচন্ড কষ্ট ধান চাষ করা কম কষ্ট ওগুলোতে সারা রোদে ওরা বসে বসে ধান চাষ করে তারপরে পানি ফল আমি যখন train এ যাই তখন আমি দেখেছি পানিফলের চাষ লোকে পুরো ওই পানিফল তো জলে হয় মানুষ সব লোক গুলো দেখেছি চাষ করে এক একটা বড় বড় সেই ঝুড়ির মতো লম্বা লম্বা জিনিস নিয়ে ও জলের ভেতর ঢুকে গেল দিয়ে ওখান থেকে ওরা পানির ফল ছাড়িয়ে ছাড়িয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আসে মানে ওটা আপনি না দেখলে বুঝতে পারবেন না যে কত কষ্ট খাবার বেলা তো আমরা খুব সস্তায় খেয়ে নিচ্ছি কিনে হ্যাঁ

কম হ্যাঁ বলুন

হ্যাঁ ওদের পরিশ্রম লেভেলটা অনেক বেশি যে যেই দামটাতে আমরা খাই ওই দামে কিছু হয় না থেকে অনেক বেশি ওদের পরিশ্রম

এখানে উনি বিক্রি করবেন সেখানে দামও পাচ্ছেন না ওই জন্য উনি পুরো আলু ১ বছরের আলু পুরো রাখা হয়েছে তাই ফোন করেছিল আমাদেরকে বলছে বলছে এত কষ্ট করে আমরা চাষ করি কিন্তু তার যেটাই আমরা করি তার আমরা পঞ্চাশ percent ও পাইনা, চল্লিশ থেকে পাচ্ছি, ঐজন্যে রেখে দিলাম পরে যদি দাম বাড়ে তখন বিক্রি করব একদম ঠিক বলেছে কারণ এখানে দেখুন এখানে তো ও যদি আলুর দামও বাড়ে তো খুব জোর হলে তিরিশ থেকে পৈতিরিশ টাকা বাড়বে

কিন্তু আমাদের মানে বম্বের কথা বলছি আমি বিয়ের পরে তো বম্বে আমাকে shift হতে হয়েছে নাহলে আমি আগের job এর জন্য Pune তে ছিলাম, তার আগে আমি Kolkata এ ছিলাম, তো যেহেতু আমরা কাজ করছি ঠিক আছে আবার নিশ্চই কথা বলব আমি আপনার সথে, আপনার সথে আবার নিশ্চই কথা হবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ.

হ্যাঁ আমরা আজকে কথা বলছি বিজ্ঞান বিষয় নিয়ে সেটা হচ্ছে বিজ্ঞান কী আর বিজ্ঞান আমাদের কী উপকারে লেগেছে সেইসব আ আমরা প্রচুর শুনেছি বা পড়েছি

কিন্তু আদতেও বিজ্ঞান বলতে আমরা কী বুঝি আমরা সাধারণ ভাবে জানি বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান তাহলে এই প্রযুক্তি আর বিশেষ জ্ঞান এই দুটোর মধ্যে পার্থক্য কিছু আছে কী কাজলদা আপনার কী মনে হয় আ একটু এর একটা পূর্ব কথা আছে সেটা হচ্ছে যে বিজ্ঞান এই নিশ্চিত ভাবে একটা ইংরেজি আছে science

কিন্তু আমাদের এই প্রাচ্যের দৃষ্টিভঙ্গিতে প্রাচ্য দর্শন বা প্রাচ্য বিদ্যা প্রাচ্য বিদ্যাই বলি প্রাচ্য বিদ্যা দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞান কিন্তু কোনো ঐ এরম কিছু নয় বিজ্ঞান হচ্ছে চেতনাকে বিজ্ঞান বলা হয় যেমন মনোময় চেতনা বিজ্ঞানময় পুরুষ

তো ঐ আমরা ঐ ঐ মনোময় বিজ্ঞানময় ঐটা ঐটার মধ্যে ঝুঁকছিনা এখন আমরা যেটা আলোচনা করতে চাইছি যে সেটা হচ্ছে যে যে বিজ্ঞানটা আমরা চোখে দেখি অর্থাৎ কিনা আবিষ্কার তারপরে তত্ত্ব

এখন এই তত্ত্ব আবিষ্কার তার দিক এগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করবো প্রথমে আমি একটু ওনাকে জানতে চাইবো যে বিজ্ঞান বলতে ঠিক কী বোঝায় সেটা যদি উনি একটু আলোকপাত করেন

বিজ্ঞান মানে হচ্ছে আমরা যে সমস্ত কাজকর্ম করি মানে আমার মতে আমি অন্যের মতে যাচ্ছিনা আমরা যা কাজকর্ম করি

কখন ঠিকঠাক পদ্ধতিতে করা হয় সেটাই বিজ্ঞান যেমন ঘুম থেকে উঠে আমরা দান মাজি আমার মনে হয় সেটাই বিজ্ঞান

কেন সারাদিন সারারাত আমার মুখে লালা লেগে থাকে সকাল বেলা উঠে দাঁতটা পরিস্কার করা দরকার এটা হচ্ছে বিজ্ঞান চেতনা আপনি যেটা চেতনার কথা বললেন আমাকে

আমরা যেকোনো জিনিস দেখি যখন আকাশ দেখি যে আকাশে পৃথিবী আ চাঁদ উঠছে চাঁদ ডুবে যাচ্ছে বা সূর্য উঠছে সূর্য ডুবে যাচ্ছে যখন আমরা বিজ্ঞানকে আমরা অনুসন্ধান করি যে কেন চাঁদ উঠছে বা কেন সূর্য উঠছে

কেনই বা গ্ৰহণটা হয় বিজ্ঞান আমাদেরকে প্রশ্ন করতে শেখায় কিছু এই যখন আমরা ঠিকঠাক উত্তর পাই কোনো কিছু ওই ভাব ভাববাদীদের মতো নয় যে

এইটাতো হতেই পারে এইটাতো হয়েই ছিল এইটাই তো নিয়ম সেরকম নয় ঠিক ঠাক যুক্তি দিয়ে যখন বিচার করা হয় সেটাকেই আমার বিজ্ঞান বলে মনে হয় বিজ্ঞানের ক্ষেত্রে কি হয় যে একটা প্রথমত দরকার লাগে কৃত্রিম একটা পরীক্ষানাগার

যেখানে বিজ্ঞানী কোনো একটা জিনিসকে তার তার উল্টো দিক দেকে সামনে দিক দেকে তার negation তার সমস্ত দিক থেকে বিচার করে তাঁরা একটা কিছু আ তত্ত্ব দিতে চান একটা সূত্র যেটি কিনা দেখা যাচ্ছে প্রকৃতি তাতে ছিল কিন্তু আমরা জানতাম না

বিজ্ঞান যে সূত্রগুলো আবিষ্কার করা হয় সেগুলো ঐ জন্য বলা হয় এটা discovery এটা আবিষ্কার এটা অর্থাৎ কিনা নতুন আ কিছু নয়

কিছু ছিল জানতাম না সেটা বিজ্ঞানী আবিষ্কার করলো নতুন স তখনই হয় বিজ্ঞানের যাত্রা তখন শুরু হয়

যেটা আবিষ্কার করার পর সেই বিজ্ঞানী বা সেই তত্বটা যদি কাজে লাগায় মানুষের এবং তাতে কি মানুষের কোনো সুবিধা হয়

হ্যাঁ সেটাতো অবশ্যই মানুষের হতাশা ভালোবাসা সবই ঠিক আছে কিন্তু বিজ্ঞান কিন্তু হতাশা ভালোবাসা এই দিক থেকে বিচার হয়না বিজ্ঞান একটু কেঠো আমার মনে হয় বিজ্ঞান পুরোটাই যুক্তি দিয়ে বিচার করে

ভালোবাসা না থাকলে বিজ্ঞান passion না থাকলে বিজ্ঞান চর্চা হয়না এটা যেমন ঠিক আবার ভালোবাসা passion দিয়ে বিজ্ঞান চর্চা কিন্তু হয়না

কাজেই আমি যে ব বিজ্ঞানী যদি ইঁদুর বা গিনিপিগের এই প্রয়োগটা উনি ভাবতেন যে কি করে হচ্ছে বা বা ইঁদুরের যন্ত্র আ যন যন্ত্রনা পাচ্ছে তাহলে কিন্তু উনি বিজ্ঞান চর্চা করতে পারতেন না বা ওষুধ আবিষ্কার করা যেতে পারতো না

তারপরে সেটি হাত ঘুরে কিছু অস্ত্র ব্যবসায়ী কিছু রাজনীতি ব্যবসায়ী তাদের হাতে পরে এটি একটি atom bomb তৈরি হলো এবং কোনো মানব জাতির বিরুদ্ধে ব্যবহৃত হলো তখন সেই বিজ্ঞানীর মনে একটা হতাশা তৈরি হয়

যে এইখানেই এই বিজ্ঞানকে এইখানে এবার যারা ছাত্রছাত্রী জগতে বাস করে যারা কে তারা চিন্তা করে যে বিজ্ঞানটা তালে আমি কি অভিশাপ বলবো না আশির্বাদ বলবো

হ্যাঁ কিন্তু উড়োজাহাজকে কেন্দ্র করে আবার যুদ্ধও লাগে

ঐযে হাতা হতাশা আশা হতাশা নিরাশা ভালোবাসা ঐটা একটা package

হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কিন্তু আ বিজ্ঞান শুধুমাত্র এইখানে থেমে থাকবেনা তাহলে তো বিজ্ঞান থেমেই যেতো যদি আমি এই আ বাজারিটাকে আমরা বন্ধ করতে চাইতাম যে বাজারজাত হবেনা তাহলে বিজ্ঞান চর্চা কিন্তু বন্ধ হয়ে যেতো

কেননা বিজ্ঞান যেকোন কাজ করতে গেলেই যেটা প্রয়োজন হয় মানে শুনতে বাজে লাগলেও অর্থের প্রয়োজন হয় টাকার প্রয়োজন হয় এই টাকাটা কিন্তু আসে কোনো ব্যবসায়ীর হাত ধরেই

ব গ আমাদের যে সরকার বাহাদুর যে সমস্ত বিজ্ঞান চর্চাকে কাজে লাগাতে চান সেটা কিন্তু তার একদম তার গোলটাকে পছন্দ করার জন্যই তিনি করতে চান যে আমি একটা কোনো কিছু গবেষণা করেছি তার পরিপ্রেক্ষিতে আমি একটা কিছু পাবো

সেটা কিন্তু মূলত আ যুদ্ধ বলুন virus ছড়ানো বলুন বা কোনো কিছুর আবিষ্কার বলুন যাই বলুন এইটা পুরোটাই কিন্তু ব্যবসায়িক ভিত্তিতেই তৈরি করা হয় যদি এটা বিক্রি করা না যায় তাহলে কিন্তু বিজ্ঞানের অগ্ৰগতি থেমে যাবে বলেই আমার মনে হয়

উম্ বিজ্ঞান

বললে বিজ্ঞানের আলোচনাটা যদি আমরা ঐরকম জায়গায় নিয়ে যাই তাহলে বিজ্ঞানের আলোচনা হবে না সেটা বিজ্ঞানের মধ্যে দুটো দিক আছে একটা হচ্ছে তার

শুদ্ধ দিক theoretical দিক আরেকটা হচ্ছে তার priobic দিক এখন আমাদের যেটা কর্তব্য হতে পারে মানুষের যে priobic দিকটা যতখানি সম্ভব মানুষের ভালোর দিকে লাগাতে হবে

এইরকম কোনো প্রতিজ্ঞা করে কোনো শপথ সূত্র হাতে নিয়ে মানব জাতি যদি এগোতে পারে বিজ্ঞানকে নিয়ে তবে বিজ্ঞান নিশ্চয়ই তার সাফল্য সে অর্জন করবে এবং সেটা সে কাজে লাগাবে

কিন্তু যদি কোনো ইতিহাসের কোনো অমোঘ মূহুর্তে এমন কোনো খারাপ সময় আসে সেটার জন্য তো মানুষ ভয় পায় না এটা আপনি ঠিকই বলেছেন সেটার জন্য মানুষ ভয় পায় না কিন্তু এই আশঙ্কা থেকে যায় বিজ্ঞানের সঙ্গে এটা অঙ্গাঙ্গীভাবে যুক্ত তাই যারা বিজ্ঞান চর্চা করে তাদেরকে একটা সময় দেখা যায় কোনো একটা মত কোনো একটা পক্ষ নিতে হয় তখনই একটু অসুবিধা হয়

হ্যাঁ কিন্তু তা বলে বিজ্ঞান চর্চা কিন্তু আমাদের থেমে যায় থাকেনা যদি থেমে থাকতো তাহলে বিজ্ঞানীরা বিগ যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন না আমি জগদীশ চন্দ্র বসুর কথায় আসি উনি প্রথমে আ যে বেতার আবিষ্কার করলেন তারপরে উনি চেষ্টা করলেন যে গাছেরও প্রান আছে

বিজ্ঞা আমার মনে হয় বিজ্ঞান কিন্তু চর্চাটা একদম পুরোপুরি নিজের আনন্দের জন্য করা হয় এটা যখন বি এটা বিজ্ঞানীর আ সূত্র ধরে বলছি কিন্তু যখন তাকে promote করা হয় যখন আ আ জগ জগদীশ চন্দ্র বসুকে যখন promote করা হলো বা আমাদের এখন বিজ্ঞানীদেরকে বলা হয় যে তুমি এই কাজটা করো যখন তাদেরকে বলা হয় তখনই কিন্তু ব্যবসায়ীর কথাটা আসে

হুম ব্যবসা এটাতো নিশ্চিত যে যখন ধরুন একটা আবিষ্কার হলো বিদ্যুৎ আবিষ্কার হলো তখন যখন আবিষ্কার হলো এটা বিজ্ঞান

কিন্তু যখন সেটা আ উৎপাদন ও বন্টনের জায়গায় চলে গেলো তখন সেটা ব্যবসা তখন সেটা প্রযুক্তি বোতাম টেপা প্রযুক্তি সেইটার সঙ্গে কিন্তু বিজ্ঞানকে কখনোই এক করা যাবে না

বিজ্ঞানের মাথা ব্যথা সেটা নয় বিজ্ঞান কোনো কারণ ছাড়াই সে আবিষ্কার করে যাচ্ছে আর সেটাকে কাজে লাগানোর জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে মানুষ কি করে তার থেকে আর বেশি ফসল পাওয়া যায়

বিজ্ঞানের সাফল্য কিন্তু এইখানেই যাতে মানুষ কাজে লাগবে মানুষের কাজে লাগবে সেইখানেই কিন্তু বিজ্ঞানের সাফলতা আসে আমি একটা জিনিস আবিষ্কার করলাম আবিষ্কার করে ঘরে রেখে দিলাম এখানে কিন্তু বিজ্ঞানের কোনো সাফলতা নেই

আমি একটা আবিষ্কার করলাম যা ইচ্ছা করতে পারলাম কিন্তু সেটা তাতে কী লাভ কার কোনো কারোর তো কোনো লাভ কিছু হলোনা বা ক্ষতি তো দূরে থাক লাভ ও কিছু হলোনা তো যার ফলে আমার মনে হয় ব্যবসা জিনিসটা না থাকলে বিজ্ঞানের অগ্ৰগতি থেমে যাবে বলেই আমার মনে হয় আমরা খুব recently বলতে পারি যে আ আবদুল কালামের কথা তিনি যে প্রযুক্তিটা করেছিলেন তাকে missile man বলা হয়

এ তার আবিষ্কারটাকে আমরা ছোটো করবোনা কেননা তিনি একটা জা জায়গায় গেছেন প্রযুক্তি হয়েছে

কিন্তু তাকে যে promote করেছে তাকে missile -টা তৈরি করেছে সেটা কিন্তু মানব কল্যাণের জন্য কখনোই সেভাবে করা হয়নি বলেই আমরা মনে হয়

না কিছুটা হয়তো ভুলেই গেলোই প্রথমত উ missile প্রযুক্তি আর সেটার মানবের বিরুদ্ধে লাগানো এটাই আমার কাছে এটা বারবার মনে হয় যে এদুটো জিনিস আলাদা জিনিস দুটোর ক্ষেত্র দুটো আলাদা তাইনা হ্যাঁ বা যখন কোনো প্রা প্রাণী মানুষ যখন কোনো কাজ করে তখন নেশায় তৈরি করাটা যদিও অমানবিক কিন্তু তাহলে কি আমরা কাজ সমস্ত কাজ বন্ধ করে দেব

আমার মনে হয় এটা কিন্তু একটা একে একের ওপরে depend করে যে এক একজন আরেকজনের ওপরে নির্ভর করছে যেমন চন্দ্র অভিযান মানুষ চাঁদে গেছে ঐটাতো আমরা যতদূর জানি ওটা missile technology -র একটা সাহায্য নেওয়া হয়েছে

এখন চন্দ্র অভিযানে গিয়ে মানুষের কী উপকার হবে সে টা উ উ আরেকটা বিষয়

যা আমাদের আ স্টিফেন্স হকিন্স বলেছেন যে মানুষকে নাকি আ খুব শীঘৃ আরেকটা উ মানে জগৎ বেছে নিতে হবে other than earth পৃথিবী ছাড়া অন্য কোনো গ্ৰহ অন্য কোনো জায়গায় যেতে হবে এখানে বেশিদিন থাকা যাবেনা

তো অন্য জায়গায় যদি আমরা অন্য কোনো জায়গায় যদি আমরা চলে যাই mars -এ মঙ্গলে বা অন্য কোনো জায়গাতে

তাহলে আমাদের যে যে dimension যে আমরা যে বলি যে আমরা যে three d dimension -এর মধ্যে আছি আমাদের twentieth dimension পর্যন্ত আমাদের যাত্রা হতে পারে মানব জাতির

তখন হয়তো খুব এক second -এর ভেতরে আমরা হয়তো অনেক দূরে পৌ অন্য কোনো গ্ৰহে পৌছে যাবো তো সেইগুলো এই নিরন্তর মানুষকে বাঁচবার জন্য হয়তো মানুষ এভাবে বিজ্ঞানকে কাজে লাগাচ্ছে

এবং এর মধ্যে তো উনি ঠিকই বলেছেন যে আ বিজ্ঞান থেমে থাকবে না কিন্তু বিজ্ঞানের সঙ্গে আশঙ্কা আমি আমার পুরোনো কথায় ফিরে আসছি